গুহাটির দেওয়ালে চক দিয়ে অনেক কিছু লেখা রয়েছে।

গাড়ি দুটি কিছু জিনিসপত্র বহন করছে।

অনেকগুলি গাছ আমরা দেখতে পাচ্ছি।

ঘরটিতে ওপর তলায় ওঠার একটি সিঁড়ি রয়েছে।

দোকানটির নাম স্মাইলিং ডেন্টো কেয়ার ডেন্টাল ক্লিনিক ।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

এটি একটি ওয়াটার পার্ক -এর ছবি।

এটি মূলত একটি ওষুধের দোকানের ছবি।

এটি মূলত কোনো কবর স্থান।

এছাড়া এখানে একটি স্থাপত্য রয়েছে।

এটি মূলত একটি দোকানের ছবি।

বিল্ডিং -টির নাম কনিষ্ক টাওয়ার ।

এখানে একটি বরফ রাখার ঠান্ডা ফ্রিজ রয়েছে।

এছাড়া এখানে দুটি কেক রয়েছে।

একটি কেক হলুদ এবং একটি কেক গোলাপি রঙের।

দূরে একটি স্লাইস -এর বোতল রাখা হয়েছে।

চেয়ার -গুলির পেছনে দুটি বেসিন সেট করা।

গোটা মসজিদটি সাদা রং করা আছে।

ভবনটির সামনের দিকে মোট আটটি বড়ো সোফা রয়েছে।

ছবিতে বড়ো টেবিল এবং অনেকগুলি চেয়ার দেখা যাচ্ছে।

এছাড়া তিনটি এ_সি আমরা দেখতে পাচ্ছি।

দূরে একটি নেটওয়ার্ক -এর টাওয়ার দেখা যাচ্ছে।